এটি একটি মাঠ এবং চারিদিকে অনেক ভালো ভালো বাড়ি।

মেলা হবে এবং অনেক লোকজন এখানে কাজকর্ম করছে ।

দুটো মহিষ নিয়ে যাচ্ছে এবং পিছনদিকে একজন ছেলে --

ঢুকছে এবং বেরোচ্ছে সেজন্য এটা বিভিন্ন রকম--

ইস্লিপার -এর গা বেয়ে বেয়ে বাচ্চারা খেলা ধুলা করে।

অনে তিন বছর রাজত্ব করেছিল ।

এটি প্ৰশাসনিক দপ্তর শহরে এবং কিছু ট্রাক --

যত সব প্রকাশনী গন্তনা রয়েছে সব সারিভাবে ষ্টল দেওয়া আছে।

এখানে বিভিন্ন রকম বই পাওয়া যায় ।

এই শপিং মল -এ বাচ্চাদের থেকে শুরু করে।

এটি স্টেট ব্যাঙ্ক এবং নিচে গ্যাস -এর--

যতরকম এই হসপিটাল -টাকেই পাওয়া যায়। সেই জন্য--

রুগীকে নিয়ে আসে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য।

ঠিকঠাক করে দিচ্ছে এই বাইক সার্ভিসিং সেন্টার -টি --

অনেক জায়গায় এরকম দৃশ্য দেখা যায় ।

বা বাড়ি তৈরী করছে এবং ইঞ্জিনিয়ার এসে--

অনেক কঠিন এবং এখানে অনেক দেখেশুনে ক্লাস করতে হয় ।